C এবং C এ রিলেশনাল অপারেটরসের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব রিলেশনাল অপারেটরস যেমন লেস দেন160 যেমন a ল্ট b গ্রেটার দেন160 যেমন a জিটি b লেস দেন অর ইকুয়াল টু160 যেমন a lt b গ্রেটার দেন অর ইকুয়াল টু160 যেমন a gt b ইকুয়াল টু160 যেমন a b নট ইকুয়াল টু160 যেমন a160 b এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি অপারেটিং সিস্টেম হিসাবে উবুন্টু 1110 এবং উবুন্টুতে জিসিসি ও g কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি
একটি ভূমিকা দিয়ে শুরু করা যাক
রিলেশনাল অপারেটর পূর্ণসংখ্যা এবং ফ্লোটিং পয়েন্ট সংখ্যা তুলনা করতে ব্যবহৃত হয়েছে
এক্সপ্রেশন রিলেশনাল অপারেটর রিটার্ন ব্যবহার করে ফালসে এর জন্য 0 এবং ট্রু এর জন্য 1
রিটার্ন ভ্যালুস 0 যখন ফালসে হয় 1 যখন ট্রু হয় এখন আমি একটি C প্রোগ্রামের সাহায্যে এই রিলেশনাল অপারেটর ব্যবহার করা দেখাবো
আমি ইতিমধ্যে প্রোগ্রাম লিখেছি
সুতরাং আমি এডিটর খুলবো এবং কোড ব্যাখ্যা করব
প্রথমে আমরা দুটি ভেরিয়েবল a এবং b ঘোষিত করি
এই প্রিন্টফ স্টেটমেন্ট ব্যবহারকারীকে a এবং b এর মান লেখার অনুরোধ জানায়
এই স্ক্যানফ স্টেটমেন্ট ভ্যারিয়েবল a এবং b এর জন্য ইনপুট নেয়
এখন আমাদের কাছে গ্রেটার দেন অপারেটর আছে
এই অপারেটর অপারেটরের উভয় পাশের দুটি অপারেন্ডসের তুলনা করে
a গ্রেটর দেন b হলে এটি ফালসে দেয়
উপরোক্ত শর্ত ট্রু হলে এই প্রিন্টফ স্টেটমেন্ট নির্বাহ করা হয়
উপরোক্ত শর্ত ফালসে হলে এটি এড়ানো হয়
কন্ট্রোল এবং তারপর পরবর্তী স্টেটমেন্টে যাওয়া যাক
এখন আমাদের কাছে লেস দেন অপারেটর আছে
এটিও অপারেন্ডস তুলনা করে
a লেস দেন b হলে এটি ট্রু দেয়
উপরোক্ত শর্ত ট্রু হলে এই প্রিন্টফ স্টেটমেন্ট নির্বাহ করা হয়
অন্যথায় এটি এড়ানো হয়
চলুন এখানে কোড এক্সিকিউট করি
প্রথমে নিম্নলিখিত লাইন কমেন্ট করুন
লিখুন সেভ এ টিপুন
আমি relationalসি হিসাবে ফাইল সংরক্ষিত করেছি
Ctrl Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন
কম্পাইল করতে টার্মিনালে নিম্নলিখিত কমান্ড লিখুন জিসিসি relationalসি o রেল Enter টিপুন
এক্সিকিউট করতে লিখুন rel Enter টিপুন
আমি a কে 8 এবং b কে 3 হিসাবে লিখি
আউটপুট প্রদর্শিত হয়েছে160 8 আইএস গ্রেটের থান 3
আপনি a এবং b এর বিভিন্ন মানের সাথে কোড নির্বাহ করার চেষ্টা করতে পারেন
কোডে ফিরে আসি
এখান থেকে কমেন্ট মুছে ফেলি এবং এখানে লিখি
এখন আমাদের কাছে লেস দেন অর ইকুয়াল টু অপারেটর আছে
এই অপারেটর অপারেটরের উভয় পাশের দুটি অপারেন্ডসের তুলনা করে
a লেস দেন অর ইকুয়াল টু b হলে এটি ট্রু দেয়
উপরোক্ত শর্ত ট্রু হলে এই প্রিন্টফ স্টেটমেন্ট নির্বাহ করা হয়
উপরোক্ত শর্ত ফালসে হলে এটি এড়ানো হয়
কন্ট্রোল এবং তারপর পরবর্তী স্টেটমেন্টে যাওয়া যাক
এরপর গ্রেটার দেন অর ইকুয়াল টু অপারেটর আসে
এটি a এবং b তুলনা করে এবং a গ্রেটার দেন অর ইকুয়াল টু b হলে এটি ট্রু দেয়
উপরোক্ত শর্ত ট্রু হলে এই প্রিন্টফ স্টেটমেন্ট নির্বাহ করা হবে
চলুন এখানে কোড এক্সিকিউট করি
সেভ এ টিপুন
টার্মিনালে ফিরে যান
আগের মত কম্পাইল এবং এক্সিকিউট করুন
আমি a কে 8 এবং b কে 3 হিসাবে লিখি
আউটপুট প্রদর্শিত হয়েছে160 8 আইএস গ্রেটের থান ওর ইকুয়াল টো 3 এখন বাকি কোডে ফিরে আসছি
এখান এবং এখান থেকে মাল্টি লাইন কমেন্ট মুছে ফেলুন
এখন আমাদের কাছে ইকুয়াল টু অপারেটর আছে
এটি ডাবল ইকুয়াল চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে
উভয় অপারেন্ডস একে অপরের সমান হলে এই অপারেটর ট্রু দেয়
আ b এর সমান হলে এই প্রিন্টফ স্টেটমেন্ট নির্বাহ করা হয়
না হলে কন্ট্রোল এবং তারপর পরবর্তী স্টেটমেন্টে যাওয়া যাক
একইভাবে আমাদের কাছে নট ইকুয়াল টু অপারেটর আছে
উভয় অপারেন্ডস একে অপরের সমান না হলে এই অপারেটর ট্রু দেয়
আ b এর সমান না হলে এই প্রিন্টফ স্টেটমেন্ট নির্বাহ করা হবে
প্রোগ্রাম শেষে আসছি
রিটার্ন 0 সেভ এ টিপুন
টার্মিনালে ফিরে যান
আগের মত কম্পাইল এবং এক্সিকিউট করুন
a কে 8 এবং b কে 3 হিসাবে লিখি
আউটপুট পর্দায় প্রদর্শিত হয়েছে160 8 আইএস নট ইকুয়াল টো 3 সুতরাং আমরা দেখছি রিলেশনাল অপারেটর কিভাবে কাজ করে
বিভিন্ন ইনপুটের সেট দিয়ে এই কোড নির্বাহ করার চেষ্টা করুন
এখন অনুরূপ একটি প্রোগ্রাম C এ লেখা বেশ সহজ
সিনট্যাক্স এ কয়েকটি তফাৎ রয়েছে
আমি ইতিমধ্যে C এ কোড লিখেছি
এটি হল C এ রিলেশনাল অপারেটরের কোড
লক্ষ্য করুন যে হেডারটি আলাদা
এছাড়াও এখানে আমাদের কাছে ইউসিং স্টেটমেন্ট আছে
C এ আউটপুট স্টেটমেন্ট হল কাউট
এবং C এ ইনপুট স্টেটমেন্ট হল সিআইএন
সুতরাং এই তফাৎ ছাড়া কোড দুটি অনেকটা একই
সেভ এ টিপুন
নিশ্চিত করুন যে ফাইলটি এক্সটেনশন cpp দিয়ে সংরক্ষিত হয়েছে
আমি ফাইলটি relationalসিপিপি হিসাবে সংরক্ষিত করেছি
কোড কম্পাইল করি
টার্মিনাল খুলুন এবং লিখুন g relationalসিপিপি o রেল1
এক্সিকিউট করতে লিখুন রেল1
Enter টিপুন
a কে 8 এবং b কে 3 হিসাবে লিখি
আউটপুট প্রদর্শিত হয়েছে160 আমরা দেখি যে আউটপুট C কোডের মত একই
এখন আমরা একটি এরর দেখি যা আমরা পেতে পারি
প্রোগ্রামে ফিরে আসি
ধরুন আমরা এখানে ডাবল ইকুয়াল চিহ্ন একক ইকুয়াল চিহ্ন দিয়ে প্রতিস্থাপিত করছি
সেভ এ টিপুন
টার্মিনালে ফিরে যান
আগের মত কম্পাইল এবং এক্সিকিউট করুন
এখানে আমরা দেখি এটি 3 3 এর সমান দেখাচ্ছে
প্রোগ্রামে ফিরে আসি
এর কারণ এখানে আমাদের কাছে এসাইনমেন্ট অপারেটর আছে
সুতরাং b এর মান a কে নির্ধারিত করা হয়েছে
এখন এরর স্থির করি
একটি ইকুয়াল চিহ্ন লিখুন
সেভ এ টিপুন
টার্মিনালে ফিরে যান
আগের মত কম্পাইল এবং এক্সিকিউট করুন
আউটপুট এখন সঠিক
টিউটোরিয়াল সংক্ষিপ্তকরণ করি
এই টিউটোরিয়ালেআমরা শিখেছি রিলেশনাল অপারেটরস যেমন লেস দেন160 যেমন a ল্ট b গ্রেটার দেন160 যেমন a জিটি b লেস দেন অর ইকুয়াল টু160 যেমন a lt b গ্রেটার দেন অর ইকুয়াল টু160 যেমন a gt b ইকুয়াল টু160 যেমন a b নট ইকুয়াল টু160 যেমন a160 b নির্দেশিত কাজ হিসাবে একটি প্রোগ্রাম লিখুন যা ইনপুট রূপে তিনটি শিক্ষার্থীর নম্বর নেয়
কোন শিক্ষার্থী সর্বোচ্চ নম্বর পেয়েছে তা দেখতে নম্বর তুলনা করুন
দুই বা ততোধিক শিক্ষার্থী সমান নম্বর পেয়ে থাকলে সেও যাচাই করুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ